বড় বড় অনেক গাছ আছে এবং সামনে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এবং তাদের সাইকেল এক সাইড এ দাঁড় করানো আছে।

এখানে একটি জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে মন্দিরটি কে পেছনে রেখে একজন ভদ্রলোক সামনে ছবি তুলেছে এবং তার পিছনে অনেক --

এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে তার সামনে বোরো রাস্তা এবং একটি লাল রঙের গাড়ি দেখা যাচ্ছে মসজিদ টি রেলিং দিয়ে--

এবং ব্রাঞ্চ গুলির রং লাল | এবং সামনে যিনি হেঁটে চলেছেন তিনি পিঙ্ক কালার -এ শার্ট এবং ব্ল্যাক প্যান্ট পরে আছেন।

সাইডে একটি কংক্রিট -এর বাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে এবং আকাশ দেখা যাচ্ছে। উপর দিয়ে ইলেকট্রিক -এর তার দেখা যাচ্ছে।

পুরো দেয়ালে সুন্দর করে থাকে থাকে সাজানো আছে | এবং ছোট ছোট ফুলদানি ও খুব সুন্দর করে সাজানো আছে | বিভিন্ন রঙের ফুল চারিদিক থেকে ঝোলানো আছে ।

এখানে স্টেজের ওপরে দুটি চেয়ার রাখা আছে | চেয়ার গুলি খুব সুন্দর করে সাজানো | এবং ব্যাকগ্রাউন্ড ফুল এবং কাপড় দিয়ে সুন্দর করা সাজানো হয়েছে | সামনে অনেক টব আছে তার মধ্যে ছোট ছোট গাছ বসানো হয়েছে।